এখানে-এ আমার একটি ছেলেকে দেখতে পাচ্ছি। ছেলেটি কফি খাচ্ছে এবং সামনে একটি পাঁউরুটি দেখতে পাচ্ছি রাখা আছে পাঁউরুটি দিয়ে কফি -টা খাচ্ছে।

তার ওপরে তিন তলায় বেশ দারুন ডেকোরেশন করা ফ্লাট টি। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা।

গেট -এর ওপরে দুখানা দুধারে সিংহ দাঁড় করানো আছে।

বাচ্চাদের জামা আছে মেয়েদের জামা আছে বড়োদের জামা আছে এখানে মডেল গুলো খুব সুন্দর জামাকাপড় পড়িয়ে রাখানো হয়ে--

আমারা এখানে একটা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড -এ ভোরবেলা সবাই ঝাঁটফাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করছেন।

আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি ছেলেটি একটা বড় উঁচু জায়গায় উঠে সেলফি নিয়েছে এবং পেছনদিকে পুরো ব্যাকগ্রাউন্ড টা এসছে। পেছন দিকে পাহাড় দেখতে পাচ্ছি আমরা উঁচু মত এবং নিচে পুরো বালিয়াড়ি অঞ্চল বালিতে ভর্তি।

এখানে একটি মিউজিক এর দোকান দেখতে পাচ্ছি। মিউজিক এর ইনস্ট্রুমেন্ট রাখা আছেগিটার আছে সিন্থেসিসের আছে তব্লা আছে। এই দোকানটি থেকে আপনারা এসে গিটার --

এবং এ.টি.এম এর ভেতর একটি লোক ।

আমরা এখানে একটি মেলা দেখতে পাচ্ছি। মেলার মধ্যে একটি মেরি গো রাউন্ড আছে। মেরি গো রাউন্ড টি পুরো ফাঁকা কোনো লোক নেই।

আমরা এখানে একটি ছোট্ট এ.টি.এম দেখেত পাচ্ছি ইন্ডিয়ান পোস্ট অফিস - এর এ.টি.এম ।

চার পাঁচ জন লোক মিলে বাড়িটি খুব সুন্দর ভাবে ঢালাই করছেন।